শিক্ষা পধতি ছাড়া কোন দিনি মানব সমাজ এগুতে পারবে না বিজ্ঞান বিজ্ঞান প্রচার একটি সুন্দর বিজ্ঞান মনস্ক মন আকর্ষণীও বিজ্ঞান শিক্ষা একমাত্র সম্ভব আমরা শুধু মহাকাশ নই আমাদের সূর্যমন্ডলীর বাইরে গিয়ে যে জগত আছে আকাশ গঙ্গা সেখানে আমরা পারি জমাতে পারি

hello মহাশয়, কেমন আছেন? কি করছেন এখন? এই তো, ভালোই আছি। ঠাকুরের দয়ায় চলছে। আচ্ছা, এখন আমি একটু শহরের দিকে একটা কাজে বেরিয়েছি। আচ্ছা তাহলে আজ আমরা snow white আলোচনা করি। কদিন আগে তো নববর্ষ গেল। সেই সম্পর্কে একটু যদি আপনি বলেন। নববর্ষর সম্বন্ধে কি বলবো? নববর্ষর যে এখনকার যে পরিস্থিতি, আমরা নববর্ষর আসলে, ঠাকুরের বিভিন্ন উৎসবাদী আলোচনা বিভিন্ন ঠাকুরের এই হলো ঠাকুরের বিষয় নিয়ে উৎসবাদী করে, আনন্দ করে নিরামিষ খায় সারাদিন সারাদিন বছরটা যেন খুব ভালো কাটে তাই একটা আনন্দমুখর পরিবেশ দিয়ে গান কীর্তন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সময় কাটাই কিন্তু তথাকথিত যে সমাজ ব্যাবস্থা বর্তমান যুগের যে ছেলেমেয়েরা এই নববৎসরের অনুষ্ঠান করতে গিয়ে মাছ, মাংস, মাদকদ্রব্য ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে অপ-সংকৃতির সঙ্গে তারা এমনভাবে আমাদের প্রকৃতিতে কলুষ কলুষিত করছে। প্রকৃতিকে মানে ভীষণ দূষিত করছে। দেখা যাচ্ছে যাচ্ছে যে, বর্তমান সমাজের ছেলেমেয়েরা মানে totally মানে জাহান্নামের দিকে যাত্রা করছে। এখন আর সেই পরিস্থিতি নেই যে আগে কাল প্রথম আসলে আমরা আমাদের গুরুজনদের শ্রদ্ধা জানিয়ে নতুন কাপড় পরে কত আনন্দ কত কিছু করতাম মা মা-মাসিদের কাছ থেকে আমি অনেক পরিমাণ বই কাল পয়লাতে তিনি আমাদের কীভাবে সাহায্য তো এখন আর সেই আগের দিনের কোনো পরিবেশ নেই। আমরা আহ কাল প্রথম এর আহ বর্ণনা নিয়ে আমাদের যখন class five six পড়তাম আহ আমাদের রচনা লিখ লিখতে হতো ‍কাল প্রথম সম্বন্ধে লেখছি রচনা। কত সুন্দরভাবে আমরা খেলতাম, এখন সেই সুযোগ সেইসব খুঁজেই পাওয়া যায় না। সেই সব পরিবেশই নেই এখন। আপনার কি মনে হয় কাল প্রথমে আগের মত কি সেই অনুভূতি পাওয়া যায়? হ্যাঁ ঠিকই বলেছেন, আগের আগের মতো সেই নববৎসরের আনন্দটুকু নেই তবুও তো আহ আনন্দ করে যেতে হয় আমাদের সকলে মিলে সবাই মিলে হইচই হাসি ঠাট্টা মধ্য দিয়েই কেটে যায় আজ আহ নববর্ষতো বাঙ্গালিদের একটা বিশেষ অনুষ্ঠান তখন ভারতীয়রা উৎসবে গা ভাসাতে ভালোবাসেন, বছরের ভিন্ন সময়ে গোটা দেশজুড়েই চলতে থাকে সেই পার্বণ, খাওয়া-দাওয়া, নাচ-গান

এই উৎসব উদযাপন করে থাকেন নববর্ষের সবার উম আহ মুখে হাসি ফুটে উঠে। হ্যাঁ যারা চাষ করেন তাদের উম ঘরে ফসল ফসল উম চাষ-বাস সবকিছু ভরে যায় আপনার কী মত? নববর্ষের এই যে চাষবাস কথা সত্যি, চাষবাসের যে একটা আনন্দ নতুন ফসল নতুন নতুন ধরনের ফসল সে রকমই নতুন নতুন ধরনের ফসল আহ আমরা বাজারে উঠতে দেখি। কিন্তু এই ফসল এখন ইয়ে নতুন বছরের মানে হবে বৃষ্টিরও একটু সময় নেই, ঠিকমত বৃষ্টি আসবে না আবার আহ অসময়ে বৃষ্টি আসছে আহ বিভিন্নভাবে এই বৃষ্টি হবে মানে প্রকৃতিক যে পরিবেশ সেই পরিবেশটা আগের মতো নেই যে ভালো ফসল ফলাবে। কিছুটা এখন হিমশিম ‍খাচ্ছে প্রত্যেকটা জমিতে কীভাবে পোকা পরছে এই কীটনাশক দিয়েও মানে পোকা দমন করা মানে কঠিন হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে নববৎসরে সঠিকভাবেই এই যে খেত মানে নতুন ফসলের যে আনন্দ সে আনন্দটুকু এখন আগের মতো পাওয়া যায় না। তাই আমরা

কৃষকদের বিভিন্ন প্রকার সাহায্য আহ সাহায্য-সহযোগিতা করছে যাতে কৃষকরা অনুপ্রাণিত হয়। সুন্দরভাবে প্রকৃতির আরম্ভ করে বা দান করে সবজি ফল বিভিন্ন চাষের জন্য পয়সা দিচ্ছে সরকার থেকে, লোন দিচ্ছে। আহ এই নিয়ে যদি কিছু মানে করা যায়। আমরা যদি মানুষ আসলে এই লোনের পয়সা পয়সা নিয়ে আবার যেটা করার জন্য নিচ্ছে সেটা না করে যদি পয়সা আবার ভেঙ্গে খেয়ে নিচ্ছে এই ভাবে আমরা যদি দুই বছর বাদে এগিয়ে আসি এবং তাদেরকে বুঝিয়ে বলি যে এই পয়সাটা যদি কাজে লাগানোর চেষ্টা করা হয় তাহলে এই পয়সা থেকে অনেক মানে

চেষ্টা করতে হবে। সবাই মানে স্বাবলম্বী হতে হবে। আমাদের বাড়িতে যে মানে কত মানুষ আছে সবাই যদি স্বাবলম্বী হয়। বিভিন্নভাবে স্বাবলম্বী হতে পারে। কৃষক কৃষিকাজে একটা মানে তার একটা মানে কম বেশি। কৃষিকাজ যদি করা যায় যে প্রত্যেকের ঘরেই একটা নিজের খাওয়া নিজের বাড়ির খাওয়ারটা যদিও যদি বের করে দেয়া যায় তাহলেও তো কম কথা নয়। একটা লংকার গাছ লাগালে বিভিন্ন ফয় ফসলের গাছ যদি লাগানো যায় তাহলে দেখা যায় বাড়িতে আমরা মোটামুটি কাজ অইব আসলে এই গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। সবাই সবার বাড়িতে যদি কিছু কিছু পরিমাণ চাষ করা যায় যেকোন ফসল তাহলে অনেকই উন্নতি এবং লাভবান হওয়া যায়। অনেকটাই আমরা সবাই মিলে যদি সবার বাড়িতেই যার নিজের ঘরে ঘরে সবাই কিছু ফসল চাষ করি তাহলে অনেকটাই সঞ্চয় হয় আমাদের অর্থ। এদিক দিয়ে এটা উম ঠিকই তাহলে নববৎসর আপনার কেমন কাটলো? আমাদের তো আর কোন ব্যাপারই না আমরা ঠাকুরের ঠাকুরকে নিয়ে আছি আপনার নববর্ষ তো খুব ভালই কাটে। সবসময় আমাদের ভালো কাটে। ঠাকুরের অনুষ্ঠান নিয়ে মেসে থাকি। নববর্ষ সবাই মিলে বেশি বেশি করে উম মানুষ একসঙ্গে মানুষের বাড়ি গিয়ে আনন্দ করা মন্দিরের ধ্যান কীর্তন ইত্যদির মাধ্যমে খুব উল্লাস আনন্দ আমরা করে থাকি। তাই আমাদের আসলে নববর্ষ ভালই কাটে। এবার আমাদের কেটেছেও এবার উহ নববৎসরে এইবার আমরা এই

নববর্ষের উৎসব এবার স্থগিত রাখা হয়েছে। এই আগামীতে হবেই নববৎসরের উৎসবে যে মজা হয় সেটা তো আপনি জানেনই তাহলে দেওঘরের তো পরিবেশটাই আলাদা। ভারতবর্ষের যত তীর্থস্থান আছ আছে তার মধ্যে দেওঘর হলো অন্যতম মানে প্রধান দেওঘরে যেমন এখানে কোন কোন জায়গা দেখা যায় যেমন গয়া, কাশি সেসব জায়গায় গেলে পান্ডারা যেমন জ্বালাতন করে। তাতেই দেখা যায় আহ মানে খুবই কষ্টকর পরিবেশ হয়ে উঠে। কিন্তু দেওঘরে এইসব নেই। দেওঘরে সবাই একে আরেককে সাহায্যের জন্য আসে। বিনিময়ের মাধ্যমে একে আরেকে সবাই কি একটা আকর্ষণীয় মানে চিন্তাধারা। ভালো লাগছে। সবাইকে দেখলে কি ভালো লাগে। মানে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে বিভিন্ন ধরনের সঙ্গে আমাদের পরিচয়ের হচ্ছে। আহ সবাই যেমন আমরা এক একই পরিবারের আমরা মানে পরিবেশটা যেই পরিবেশে আমরা নিজেরা মানে সুন্দর সমর্থ দেওঘর একটা এমন একটা জায়গা আসলে দেওঘর সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে আমি আসলে সঠিকভাবে ব্যাখ্যা করা মানে দেওঘর সম্বন্ধে আসলে কেউ যদি না দেখে নিজে না যায় তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেওঘর মানে যেতেই হবে। নিজে গেলেই দেখা যাবে। সেখানে আহ বসে আছেন। এতো মানুষ নতুন নতুন জামাকাপড় পরে তার সামনে গিয়ে উম বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। কেউ নিয়ে যাচ্ছে আহ কাঁঠালের ইঁচড়, কেউ নিয়ে যাচ্ছে আহ এই বিভিন্ন সবজি কেউ নিয়ে যাচ্ছে আহ বিভিন্ন উপহার। এরকম করে অনেক কিছু নিয়ে যাওয়া হয়। কি ভালো লাগছে, দেখলে খুব আনন্দ মনে হয় এখানেই থে থেকে যাই। বাড়িতে আর যাবো না। এখন আমাদের বাড়িতে যাওয়ার টিকিট ঘনিয়ে আসে, সময় ঘনিয়ে আসে তখন তেমন মনে কেমন কান্না পায়। কি করে বাড়ি যাবো? এখন আর ভালো লাগছে না। অভিন দাদাকে ছেড়ে কি করে যাবো? যাইহোক, এখন আর সময়ও নেই। কথা এখন আর এখানেই আচ্ছা ওকে জানিস তো আমরা না ঘুরতে বেশ ভালো লাগে যেমন travelling এর কথা বলছো। তো আমার travelling খুব ভালো লাগে যেমন ধর কালকেই যেমন আমি পুরী যাচ্ছি। তো পুরীর ব্যাপারে তো জানিস, পুরী মানেই জগন্নাথধাম মানে জগন্নাথের সাথে সুভদ্রা, বলরাম এরা তো সাথেই রয়েছে। তো আমার travelling খুবই ভালো লাগে যেমন পুরী তারপর এই বছর এইটা নিয়ে আমার তিন নম্বর vacation হবে, তো আমি ঘুরতে খুবই ভালোবাসি। তো তারপর আমি আহ একবার দিল্লি গেছিলাম, দিল্লিতে গিয়ে তুই জানিস দিল্লির famous দিল্লিতে আগ্রা, আগ্রাতে তাজ মহল ঐগুলো রয়েছে। তাজমহল গেছিলাম। আর তাজমহল তো wonders of the world ওটাতেতো কোনো কথাই হবে না। তাজমহল খুবি সুন্দর দেখতে, ওখানে monuments ঐগুলো খুবি সুন্দর। কি বলিস মৌমিতা তোর কেমন লাগলো? হ্যাঁ, আমিও তো দিল্লি গেছিলাম, আর দিল্লিতে তো মানে দিল্লীতে বলবো এতো সুন্দর জায়গা ওখানে কি নেই। দিল্লিতে in fact সরোজিনী মার্কেট ও আছে যেটা আমার actually এতো affordable clothes ওখানে পাওয়া যায়। বেশ ভালো লাগে আর ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট ও ছিল দিল্লিতে সেটাতো আরো সুন্দর দেখতে। আর তাছাড়া আমি আরও গেছিলাম, শিলং এ গেছি গুজরাট গেছি রাজস্থান গেছি সেগুলোতে আরো সুন্দর জায়গা। শিলং তো আমার এসবের মধ্যে favorite one মানে শিলং এতো সুন্দর জায়গা ওখানে এতো greenery এতো সবুজ গাছ পালা। ওটার মতো আমি একটাও hill station আমার ভালো লাগেনি India তে। এতো সুন্দর তুই গেলেনা তোরও খুব ভালো লেগে যাবে আমার বোনকে জিজ্ঞাসা করনা ওউ গেছিলো যখন ছোট ছিল, ওর ও খুব ভালো লেগেছিলো। মেঘালয় গেছিলাম আমরা ওখান থেকে। খুব সুন্দর জায়গা বল বোন? হ্যাঁ আমার তো ঘুরতে যেতে এমনিই খুব ভালো লাগে। মা, বাবা, দিদা, দাদা, মাসি মানে সবাই যখন একসাথে ঘুরতে যায় তখন একটা আলাদা মজা adventure type এর হয়ে যায় জিনিসটা পাহাড়ে যেতে তো সবারই ভালো লাগে আর আমার tracking করতেও খুব ভালো লাগে তো আর tracking আমাদের শরীরের জন্য actually খুব ভালো হ্যাঁ সে তো অবশ্যই, এবার পাহাড়ের কথা যখন বললি তাহলে আমি বলি, আমার পাহাড়ের মধ্যে দুটো জায়গা হচ্ছে সব থেকে প্রিয়। এক হচ্ছে জম্মু কাশ্মীর আরেক হচ্ছে হিমাচল প্রদেশ। জম্মু কাশ্মীর আমার অনেকবারই ঘোরা। মোটামুটি ওই পাঁচ ছয়বার তো গেছি, তারমধ্যে সব থেকে সুন্দর লাগে হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে কত জায়গা আছে ঘোরার মতন সোনমার্গ, গুলমার্গ, দুধপাথরি এইসব জায়গা খুবই সুন্দর। শীতের সময় তো এখানে এতো ঠান্ডা পরে বলার মতন না। মাইনাস টুয়েলভ মাইনাস ফিফটিন হয়ে যায়। এই জায়গাগুলোর একটা আলাদাই ঐতিহ্য আছে, আবার যদি হিমাচল প্রদেশের দিকে আসি ওখানে সাংলা, কল্পা এইজায়গা গুলো খুবই সুন্দর। মানে নিমেষের মধ্যে fog আসে আবার fog চলে যায়। আমি তো প্রত্যেকবার ঘুরতে যায় আমার ফ্যামিলির সাথে যেমন বাবা, মা, দিদি, cousin তো আমরা সবাই মিলে ঘুরি। এমনকি আমরা কিছুদিন আগে সব cousins রা মিলে ঘুরতে গেলাম sea beach এ। ওখানে আমরা অনেক মজা করেছিলাম এবারে sea beach বলতে আমাদের মাথায় তিনটে আসে দিঘা, পুরী, মন্দারমণি। এই তিনটেই খুব সুন্দর, তার মধ্যে আমার পুরী টাই সব থেকে ভালো লাগে, কারণ পুরী গেলে ওখানে মন্দির দর্শন ও হয় তার সাথে ঘোরাও হয়। আবার পুরীতে অনেক ঘোরার জায়গা আছে, যেমন হচ্ছে কোনারক টেম্পল, নন্দন কানন মানে যেটা হচ্ছে ওখানকার zoo, ঐসব জায়গা গুলো খুব সুন্দর। sea beach better না mountain better তোর কি মনে হয়? দেখ আমি তো ফাষ্টেই বলবো sea beach এর থেকে আমার mountain বেশি ভালো লাগে। আমার actually গরমের থেকে ঠান্ডা জায়গা গুলো বেশি পছন্দ। যেমন পুরী, দিঘা, মন্দারমণি, গোয়া ভালো আমি বলছি না খারাপ। কিন্তু আমার পার্সোনালি hill station গুলো আরো বেশি সুন্দর। এতো গাছপালা এতো health এতো mountains দেখা যাই ওখান থেকে view টা খুবই সুন্দর। তা আমি বলবো তো আমি যেখানে যেখানে গেছি যেমন দার্জিলিং কার্শিয়াং এই যে এগুলো গেছি, শিলং গেছি, আমিও কাশ্মীর গেছি, শ্রীনগর এইসব venue দেখার মতো। আর আমিও হিমাচল গেছিলাম না সেটাও দেখার মানে বেশ সুন্দর জায়গা ওটা দেখে যে আমি এতো খুশি হয়েছিলাম এতো সুন্দর view ওখানে। আমার খুব ভালো লেগেছিলো in fact বোনও গেছিলো আমাদের সাথে। আমি, মা, বোন, দিদা, মাসি আমরা সবাই গেছিলাম। মানে ওটা আমাদের ten days এর trip ছিল.

আমারও পাহাড়ি এলাকাটা খুব সুন্দর লাগে। গাছপালার কাছে থাকা মানে একটা সুন্দর হাওয়া যেটা আমরা pollution এর থেকে দূরে গিয়ে গাছপালার মাঝখানে tracking করা গাছপালার মাঝখানে হাঁটাচলা করা, hill area তো একটা আলাদাই একটা emotion যেখানে খুব ঠান্ডাও থাকে আর moderate climate টা। মানে ভালো না বেশি ঠান্ডা না বেশি গরম। যদি কাশ্মীর যাই তাহলে অনেক ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু তারপরেও ঘুরতে খুব ভালো লাগে পাহাড়ের দিকে। আমার আবার একটু তীর্থ স্থানও ঘুরেছি যেমন তীর্থ স্থান ও বেশ ভালো লাগে। যেমন আমার হরিদ্বার, ঋষিকেশ এইগুলো সব ঘোরা। এবার হরিদ্বারের কথা বললে হরিদ্বার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে চার ধাম যেতে সব থেকে সুবিধা হয়। চার ধাম মানে বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী। এখন তো চারিধারে সবাই সারাক্ষণ দেখছি চার জায়গায় ঘুরে বেড়াই। এই ছাড়তে জায়গা খুবই সুন্দর। তো হরিদ্বার আর হরিদ্বারের বিকাল বেলা ওই ঘাটের যে আরতি হয় ওই আরতিটাতো আরো সুন্দর। হরিদ্বারের জল খুবই পরিষ্কার, হরিদ্বার খুবই সুন্দর জায়গা। আর হরিদ্বার হচ্ছে মানে বয়স্কদের বা যে কোনো সবারই হরিদ্বার খুবই পছন্দের জায়গা। এইবার ধর যদি সাউথ ইন্ডিয়ার কথা বলি

তামিলনাড়ু এসব জায়গা। আবার যদি চেন্নাইতে বলিস বাংগাল চেন্নাই, চেন্নাইতে হচ্ছে চিকিৎসার জন্য চেন্নাইয়ের ওপরে আর কেও যাই না। চেন্নাইতে চিকিৎসা সব থেকে ভালো হয় তারপর ওদিক থেকে বলতে গেলে হচ্ছে এবারের সাউথ ইন্ডিয়ার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে সাউথ ইন্ডিয়ার খাবার। খাবারগুলো যেহেতু আমাদের খুব ভালো লাগবে না কিন্তু ওখানকার খাবার গুলো কিন্তু একটু মানে টেস্টি হয়। ইডলি, ধোসা এগুলো আমরা খেতে পারি। ডাভা এইগুলো খুব ভালো লাগে। আর তারপরে আর একটা শুনেছি মুম্বাই থেকে গোয়া যাওয়ার যে রাস্তাটা ট্রেনে করে গেলে ওখানে যে দুধসাগর ফলসটা পরে ওটা নাকি খুব সুন্দর লাগে দেখতে। আমিতো কোনো দিনও যায়নি কিন্তু আমি দেখেছি মানে আমি ফেসবুকে দেখেছি সব জায়গায় শুনেছি। ওই জায়গাটায় যাওয়ার আমার খুব ইচ্ছে আছে। তোদের কি মনে হয় তোরা যাবি? হ্যাঁ আমারতো বেশ ভালো লাগে এরকম ট্রেনে করে গিয়ে আর ভিউ দেখতে দেখতে, আমার ভিউ জিনিসটাই খুব ভালো লাগে। এতো সুন্দর দৃশ্য দেখা যাই যেতে যেতে কোনো জায়গায়। কেন যাবো না অবশ্যই যাবো আমি। আর তাছাড়া তুই বলছিস আমার কুল্লু-মানালি এইসব জায়গাগুলো খুব ভালো লাগে। আবার ঋষিকেশ ওটাতো আরো সুন্দর জায়গা। আর তীর্থ স্থান যদি বলিস, তীর্থ স্থান বলতে তোর বেনারস আমাকে খুব ভালো লাগে। আমি যে সুন্দর একটা আরতি হয় প্রত্যেক সন্ধ্যে বেলা ওটাতো দেখারই মতো। বল আমরা যদি যাই এরকম জায়গায় তখন যারা ঠাকুর বিশ্বাসই করে না তারাও ঠাকুর বিশ্বাস করতে শুরু করে দেবে, এতো সুন্দর ওখানের culture এতো সুন্দর heritage । আর তার ওপর জায়গায় কত বাইরে বাইরের থেকে foreign tourists রাও অবধি আসে এখানে দেখার জন্যে। এটা এতটাই ফেমাস বাইরে থেকে different লোক different traditions এর লোক এসে পুজো করে। ওরাও এইটা ঠাকুর মানে, ক্রিস্টানরাও এসে এখানে আমাদের হিন্দুদের

আমরা যখন অন্য জায়গায় ঘুরতে যায় তখনতো অনেক লোকজনের সাথেও দেখা হয়, লোকজনের সাথে কথা বলি ওদের language টাও follow করি। তাই ওপর থেকে ওদের culture টা জানার চেষ্টা করি, যদিও না জানি তাও আমরা গিয়ে দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে ওখানের লোকাল মার্কেটে গিয়ে ওখানে কথা বলা, কি ওখানে খাওয়া সবার থেকে ফেমাস এরকম বলা হলো। কেরালাতেতো অনেক কিছুই ফেমাস যেরকম ইডলি, ধোসা আরও অনেক কিছু। ওটা ছাড়াও ওদের culture । যেরকম ওদের dance এর culture টা খুব আলাদা, আমরা ওদের থেকে অনেক dance dance form শিখতে পেয়েছি। আর

আমার আবার যেমন সাউথ ইন্ডিয়া যাওয়া হয়নি কিন্তু আমি নর্থ ইন্ডিয়া বহুত ঘুরেছি। তার মধ্যে আমার কিছু প্রিয় জায়গা যেমন হচ্ছে সিমলা, মানালি, কাশ্মীর দার্জিলিং। এবার দার্জিলিং এর কথা বলি, দার্জিলিঙে তো অনেক ঘোরার জায়গা আছে যেমন হচ্ছে মিরিক, টাইগার হিল এরকম অনেক জায়গা আছে। আমার দার্জিলিং খুব ভালো লাগে আর দার্জিলিঙে খুব সুন্দর জায়গা। তারপরে আমার আরেকটা জায়গা ঘোরা আছে সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব মানেই আমরা বুঝি সেটা হচ্ছে অমৃতসর, অমৃতসর মানেই golden temple ওই golden temp golden temple এ যাওয়া ওখানের ওই পাঞ্জাবি culture টাকে accept করা। ওখানে কিন্তু তুই দেখবি তুই কিন্তু ওই আহ জিন্স ফিন্স পরে গেলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু একটা বেশ চুড়িদার শাড়ি এইসব পরে গেলে ওখানকার culture এর মতন গেলে কিন্তু ভালো লাগে। আবার পাঞ্জাব মানেই হচ্ছে ছোলে ভাটুরে, পাঞ্জাবি খাবার দাবার একদম তারকা দিয়ে বাটারী

ওই সমস্ত ওদের ড্রেসিং ওদের চুড়িদার, ওই culture ওই ওখানকার culture টাকে যেখানে যেরকম যায় সেখানে সেই জায়গার culture টাকে adopt করতে কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেকটা জায়গার সাথে একটা নতুন করে একটা culture পাওয়া যায়। নতুন লোকের সাথে দেখা করে ওদের culture গুলো অন্তত যেই কদিন আমরা ওখানে থাকি সেই culture গুলো adopt করার চেষ্টা করি।

সব আলাদা। ভাই রাজস্থানে তো জানিসনা বিদেশীরা কতজন আসে সেখানে আহ travel করতে এই জায়গাতে। তো রাজস্থানতো একটা খুব ভালো travelling এর জায়গা, আমি যখন রাজস্থানে ঘুরতে যাচ্ছিলাম ওখানে দেখেছি কত বাইরে বাইরে থেকে tourist আসছে। ওখানে desert টাতো দেখার মতো, মানে কত ওই বল উট চলে। উটের পিঠে উঠে আমরা কত ওই desert এ আমরা ঘুরেছি। বেশ মজা এসছে। কিন্তু আমার বোন তখন আবার ছিলোনা, ও যেহেতু একদম ছোট ছিল ওকে নিয়ে যাওয়া হয়নি। তো ও এই জিনিসগুলো জানে না। কিন্তু আমি যখন গেছিলাম আমার দিদা, মা, বাবাদের সাথে

আর ওখানে এতো সুন্দর heritage বিল্ডিং আর history আছে তুই দেখে তোর মনে হয়ে যাবে যে এতো সুন্দর মেহেল আছে, এতো সুন্দর সুন্দর বাড়ি, মনুমেন্টস, বিল্ডিংস রয়েছে তোর দেখেই ভালো লাগবে। আর এটার সাথে এই জায়গাটার সাথে আমাদের একটা আহ history জড়িয়ে আছে আমাদের ইন্ডিয়ার। যে history টা কোনো আমাদের বইতে পড়বি যে রাজস্থান, আজমীর এসব জায়গাতে কত রাজারা থাকতো এরা থাকতো

তা আমিও যেরকম আমাদের পুরো ফ্যামিলি আমার বাবা খুব গাড়ি চালাতে পছন্দ করেতো তাই আমরা সবাই মিলে একসাথে উড়িষ্যা থেকে পুরী, পুরী থেকে বিশাখাপাট্টানাম পুরো গাড়িতে গেছিলাম। বিশাখাপাট্টানামে সবার থেকে তো ভালো ছিল হচ্ছে আরাকুভালি। পুরো মানে গাড়িতে যা করে ঘুরেছি পিকনিক টাইপের পুরো মনে হচ্ছিলো। ওখানে টেম্পল ওখানে অনেক মানে একটা টেম্পল। আরও অনেক শিবের টেম্পল আছে ওখানে। যেখান থেকে আমরা জানতে পারি যে ওটা শিবের জন্য খুব ফেমাস অনেকতো আমরা বাইরের নিয়ে কথা বললাম আমরা আমাদের বেঙ্গলকেই কেন ভুলে যাবো। আমাদের বেঙ্গলের মধ্যেই কত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। যেমন যদি মন্দির ফন্দির বলা যাই তাহলে হচ্ছে দিঘাতে আছে চন্দনেশ্বর মন্দির। বর্ধমানে আছে একশো আট শিব মন্দির। যেগুলো অনেক বড়ো বড়ো মন্দির আছে। তারপরে heritage place এর মধ্যে আমাদের কোলকাতায় আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তারপর আরো সুন্দর সুন্দর জায়গা আছে।. তা আমাদের কলকাতাও কি কোনোদিক থেকে কমে যাই নাকি, তারপরে হচ্ছে সব থেকে বড়ো কথা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এইসব দিনে আমাদের রেড রোডে কত বড়ো বড়ো প্যারেড

উম আহ দূর্গা পুজোর সময়ও কার্নিভ্যাল ও হয় রেড রোডে। তারপরে কিছু এম্বুসেমেন্ট পার্ক আছে কত রিফ্রেশমেন্টের জায়গা যেমন হচ্ছে নিকো পার্ক আছে। সেখানে এটাতো আমাদের সবসময় আমরা কলকাতা বাসি হয়ে আমরা নিকো পার্ক তো বছরে একবার হলেই যাবোই যাবো শীতকালে যাবো ড্রাইপার্কের জন্যে, গরমকালে যাবো ওয়াটার পার্কের জন্যে তারপর যেই শীতকাল হবে শীতকালের একমাত্র ডেস্টিনেশন হচ্ছে আমাদের ইকো পার্ক, কিছু হলো পিকনিক করতে ইকো পার্ক, বন্ধুরা মিলে চল ইকো পার্ক, সন্ধ্যেবেলা বিকেলবেলা যায়। বিকেলবেলার গিয়ে সেই ভিউটা দেখি তারপর যদি একটু পড়াশুনার দিক থেকে আসি তাহলে আছে আমাদের ন্যাশনাল লাইব্রেরি। কম জায়গা আছে নাকি আমাদের বেঙ্গলে

ইনফ্যাক্ট কলকাতার খাওয়া দাওয়াও তো ভাই অনেক চিপে পাওয়া যায় এখানে। এতো খাওয়ার দাওয়ার, রসগোল্লা, ফুচকা, বিরিয়ানি আর তারমধ্যে আলু দেওয়া বিরিয়ানি শুধু কলকাতারই একটা ইমোশন তারমধ্যে আমাদের জু আছে আলিপুর জু, যেটা খুবই বড়ো খুব সুন্দর। আর যেটা একবার না একবার অভিয়াসলি কোলকাতাবাসীরা গিয়েই থাকে। তুই কি বল তোর কি জু তে যেতে ভালো লাগে? আমারতো জু তে যেতে খুব ভালো লাগে। যখন আমরা সবাই ক্যাসেন মিলে জু তে যায় ওখানে পিকনিক হয় পুরো। খাওয়ার দাওয়ার নিয়ে, জানোয়ার দেখি অনেক কিছু দেখতে পায়। এটা ছাড়াও আমরা কি করে ভুলতে পারি যে ওয়ার্ল্ডের সবার থেকে বড়ো বট গাছ যেটাকে বলা হয় সেটা ওয়েস্ট বেঙ্গলেই তো আছে। হাওড়াতেই। আমরা এটাতো ভুলেই যাচ্ছিলাম। আর তারপরে অনেকজন এব্রোড থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে কতকিছু খাবার টেস্ট করতে আর ইভেন আহ রসগোল্লা, মিষ্টি দই, চিংড়ি মাছের মালাইকারি এইগুলোও খেতে আসে। বেঙ্গল তো মাছ আহ মিষ্টি এইগুলোর জন্য খুব ফেমাস। তাই না? সেতো ঠিকই, কিন্তু যতই বল আমরা যতই ঘোরাঘুরি যতই কথা বলি দুদিন কিন্তু বাড়ির বাইরে থাকলে সেই তিনদিন কিন্তু বাড়িতে আসতেই কিন্তু ইচ্ছা করে। সেই মনে হয় কবে সেই আমার বাড়িতে যাবো সেই আমার বাড়িতে গিয়ে থাকবো।

হ্যাঁ জানো কি হয়েছে কালকে আমার একটা child hood friend এর সাথে দেখা হয়ে গেছিল ও আমার প্রায় দশ-পনের বছরের বন্ধু

বাহ! তারপরে কি হল বল? হ্যাঁ ও আসলে আমি আর ও একই জায়গাতে থাকতাম ছোটবেলা থেকে আমাদের বাড়ি পুরো পাশাপাশি ছিল তারপরও কিছু বছর পর ওখান থেকে চলে গিয়েছিল কিন্তু আমরা একই school এ পড়তাম school এ প্রায় অনেক বছর ধরে পড়েছি তারপরে যখন college এ উঠলাম তারপরে ও অন্য college এ ভর্তি হয়েছে এবং আমি অন্য college এ গিয়েছিলাম তো ওর সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। অনেক কিছু মনে পড়ে গেল আমাদের একসাথে অনেক time কাটিয়েছি আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম একসাথে অনেক খেলা করেছি একসাথে, আর school life টা তো পুরোটাই ওর সাথে কেটেছে আমার খুবই ভালো লাগল। আমরা একসাথে মাঠে কত খেলা করেছি school এ even একটি school এ যেহেতু পড়তাম ওখানে খেলা করেছি একসাথে বসতাম অনেক গল্প করলাম ওর সাথে হঠাৎ করে মেলাতে গিয়ে দেখা হয়ে গেল বলে আর ওর এখন যেখানে থাকে সেখানে আমাকে বলছিল যে ওরকম একটা আমার মত বন্ধু হয়েছে তো সেই ছোটবেলাকার একসাথে খেলা করা একসাথে খাবার খেতে যাওয়া school এর বাইরে যে দোকানগুলো বসতো সেগুলো দেখে মনে পড়ে গেল আমার আর একটা বন্ধুর সাথে কিছুদিন আগেই দেখা হয়েছিল ওর সাথে আমার college এই

তো দেখছিলাম যে ওর সাথে ও আমার সেই ছোটবেলা থেকে আলাপ, আমরা একসাথে খেলা করতাম জামা কাপড় কিনলে একসাথে জামা কাপড় কিনতে যেতাম ছোটবেলায় ওর সাথে আমার দেখা হল

আমি school এ প্রথম ভর্তি হয়েছিলাম সীতানাথ শিশু শিক্ষা মন্দির, যেটা গড়িয়া station থেকে কিছুটা এগিয়ে গিয়ে আহ বাম হাতে একটা গলি ঢুকে যায় সেই গলি দিয়ে গিয়ে তেঁতুল বেরিয়া এলাকাটার নাম ওখানে অবস্থিত তো আমাদের পাড়ার অনেকেই আমরা একসাথে ভর্তি হয়েছিলাম তো সেই সীতানাথের বন্ধুগুলোকে দেখা হলে আমি এখনো দাঁড়িয়ে যাই মানে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় গিয়ে কথাবার্তা বলি আবার অনেকের মুখ চিনি কিন্তু হয়তো তাকে ঠিক করে চিনতে পারি না বা সে আমাকে চিনবে কিনা সে ভরসা টা পায়না বলে আর গিয়ে কথা বলা হয় না কিন্তু যখনই দেখা হয় পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় school এ কাটানো সেই সময়গুলো মানে ছোটবেলায় রিক্সা করো যেতাম আমরা তো ওই রিক্সার সামনে গামছা দিয়ে আমাদের আমি আর আমার দাদা যেতাম তো সবসময় গামছা দিয়ে আমাদের বেঁধে রাখত যাতে আমরা পড়ে না যাই এতই ছোট ছিলাম তো school এ গিয়ে আমরা সেই ধরনের বোতলগুলো গলায় ঝুলিয়ে নিয়ে যাওয়া আর tiffin সে বই খাতা সেগুলোর তো চল এখন নেই আমাদের সময়টাই আলাদা ছিল তারপর aunty দের সেই মার sir দের সেই মার এখন তো sir রা aunty রা মারেও না ছাত্রদের কারণ ছাত্রদের এখন বাবা মারা এখন অন্যরকম চিন্তা-ভাবনা হয়ে গেছে তাদের যে শিক্ষকরা মারলে হয়তো ছেলেদের ক্ষতি হয় তো আমাদের সময়টাই পুরো আলাদা ছিল আমাদের এলাকায় কত খেলা হত ছোটবেলায় আমরা সবাই একসাথে খেলতাম মানে প্রায় বিকেল হলেই মাঠে পুরো ভিড় হয়ে যেতে ছেলেদের এখনতো ছেলে মেয়েরা মাঠ মুখী হতেই চায় না সব সময় phone phone এর মধ্যে game এইসবের মধ্যেই মেতে থাকে আর এই ধরনের নেশাগ্রস্থ হয়ে যায় অল্প বয়সেই আমরা কত রকমের খেলা খেলতাম আমরা তখন ছেলে মেয়ে একসাথে দিদি বোন সবাই দাদাভাই একসাথে মিলে বিভিন্ন খেলা খেলতাম এখনো মনে পড়ে সেই কুমিরডাঙ্গা ইট্টু পিট্টু তারপর কিৎকিৎ এই ধরনের খেলা গুলো এখন দেখাই যায় না তোরা ছোটবেলায় এ ধরনের খেলা গুলো খেলতি?

আমাদের ওখানে একটা অনেক বড় মাঠ ছিল তো school এ যেতাম আমরা সকালবেলা উঠে সকালে আমাদের school থাকতো একসাথে বন্ধুরা মিলে school এ যেতাম তো school থেকে বাড়ি ফিরে কোনমতে তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে আমরা মাঠে চলে যেতাম তখন তো phone এ এরকম এত এ ছিল না এখন যেমন বাড়িতে এসেই আমরা phone টা কে নিয়ে পড়ে থাকি তখন phone ছিল না।

লাফান দড়ি খেলতাম কিৎকিৎ খেলতাম আরো অনেক খেলা আছে বউ বসন্তী খেলতাম কিছু খেলার তো নামও মনে নেই এত খেলা খেলেছি ছোটবেলায় এখনকার generation এর এইসব হারিয়ে যাচ্ছে ওরা শুধু খালি ভাবে যে কখন school থেকে এসে phone টা হাতে পাব, তখন তো আমাদের কাছে ওটাই বেশি মজা ছিল যে কখন আমরা মাঠে গিয়ে দাঁড়াবো, ওই মাঠে গিয়ে একসাথে বন্ধুরা মিলে খেলব

ওখানে প্রত্যেকটা school এ রি একটা খুব common ব্যাপার থাকে যে school এর বাইরে পেপসি আলু কাবলি ফুচকা আলার দোকান গুলো খুব থাকতো এখন যেমন প্রচুর এরকম দোকান আছে কিন্তু সেখান থেকে আমাদের অতটা খেতে ইচ্ছা করে না যখন মন চায় তখন খাই বা খাই না কিন্তু যখন school এর time টা ছিল তখন মানে school থেকে বেরিয়েই আমাদের খেতেই হতো কিছু না কিছু পেপসি বল বা আলু কাবলি বল মাকে বলতাম যে কিনে দিতে তখন আমাদের কাছে ওটা অনেকটা বেশি ছিল তো এগুলো খুব মিস করি এখন কারণ এখনকার generation তো পুরোটাই আলাদা এখন আর ওইসব নেই ফুচকা আলুকাবলির দোকান নেই খুব কম দেখতে পাওয়া যায় তারপরে teacher দের সাথে একটা সেরকম ভালো সম্পর্ক

তো খুবই ভালো আর যে বন্ধুটার সাথে আমার দেখা হয়েছিল ওর সাথে তো বললাম যে ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল

মাঠগুলো এখন সব ভরাট হয়ে বাড়ি হয়ে যাচ্ছে এখন আমরা চাইলেও খেলতে পারবো না বন্ধুদের সাথে মাঝে মধ্যে টুকটাক phone এই যা কথা বলা হয় এইটুকুনি ওই ইচ্ছা করলো যে মাঠে নেমে খেলতে যাব বা বৃষ্টিতে মাঠে নেমে কত রকমের খেলা খেলতাম আমরা সেগুলো এখন আর হয় না হ্যাঁ তা ঠিক বলেছিস এ সময় খুবই পরিবর্তন হচ্ছে তাড়াতাড়ি মানে তোর ওই আচার-ফাঁচার এই সব শুনে মনে পড়ল যে আচার আমি ছোটবেলায় খুব আচার প্রেমী ছিলাম মানে খুবই ছোট বেলা থেকে।